লিব্রিঅফিস সিএএলসি এর পরিচিতি সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত জানাচ্ছি
এই টিউটোরিয়াল এ আমরা শিখব লিব্রিঅফিস সিএএলসি এর পরিচিতি
লিব্রিঅফিস সিএএলসি এর বিভিন্ন টুলবার
সিএএলসি এ কিভাবে একটি নতুন ডকুমেন্ট খোলা যায়
কিভাবে একটি বিদ্যমান ডকুমেন্ট খোলা যায়
সিএএলসি এ কিভাবে একটি ডকুমেন্ট সেভ ও বন্ধ করবেন
লিব্রিঅফিস সিএএলসি হল লিব্রিঅফিস সংকলন এর মধ্যে স্প্রেডশীট অংশবিশেষ
রাইটের যেভাবে মূলত টেক্সট তথ্য দিয়ে কাজ করে তেমনি স্প্রেডশীট মূলত সংখ্যাগত তথ্য নিয়ে কাজ করে
এটিকে সাংখিক ভাষার সফ্টওয়্যার বলা যায়
এটি মাইক্রোসফট অফিস সংকলন এর মাইক্রোসফট এক্সেল এর সমতুল্য
এটি একটি বিনামূল্য ও ওপেন সোর্স সফ্টওয়্যার
তাই এটি বিনামূল্যে কপি পুনর্ব্যবহার এবং বিতরণ করা যায়
লিব্রিঅফিস সংকলন ব্যবহার করতে আপনি অপারেটিং সিস্টেম হিসাবে হয় মাইক্রোসফট উইন্ডোজ 2000 বা তার উচ্চতর সংস্করণ অর্থাৎ এমএস উইন্ডোজ এক্সপি বা এমএস উইন্ডোজ 7 ব্যবহার করতে পারেন অথবা আপনি গনুহ লিনাক্স ব্যবহার করতে পারেন
এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন এর সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
যদি লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা না থাকে তাহলে সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের ব্যবহার করে সিএএলসি ইনস্টল করতে পারেন
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজের সম্পর্কে আরও তথ্যের জন্য উবুন্টু লিনাক্স সংক্রান্ত টিউটোরিয়ালগুলি পড়ুন এবং এই ওয়েবসাইট নির্দেশাবলী অনুসরণ করে লিব্রিঅফিস সংকলন ডাউনলোড করুন
বিস্তারিত নির্দেশাবলী লিব্রিঅফিস সংকলন এর প্রথম টিউটোরিয়াল এ আছে
মনে রাখবেনCalc ইনস্টল করার সময় কমপ্লিট বিকল্পটি নির্বাচন করবেন
যদি আপনার আগে থেকেই লিব্রিঅফিস সংকলন ইনস্টল করা থাকে তাহলে কম্পিউটার এর পর্দার বাঁদিকের অংশে অ্যাপ্লিকেশনস বিকল্পটি ক্লিক করুন
তারপর প্রথমে অফিস এবং তারপর লফিসিব্রেঅফিস বিকল্পটির উপর ক্লিক করে আপনি লিব্রিঅফিস সিএএলসি এ যেতে পারেন
একটি নতুন ডায়লগ বক্স খুলে গেছে যাতে লিব্রিঅফিস এর বিভিন্ন অংশ দেখা যাচ্ছে
লিব্রিঅফিস সিএএলসি ব্যবহারের জন্য স্প্রেডশীট বিকল্পটির উপর ক্লিক করুন
প্রধান সিএএলসি উইন্ডোতে একটি খালি ডকুমেন্ট খুলে গেছে
এখন সিএএলসি উইন্ডোর প্রধান অংশগুলির সম্পর্কে জানা যাক
সিএএলসি এ একটি ডকুমেন্ট কে ওয়ার্কবুক বলা হয়
একটি ওয়ার্কবুক এ অনেকগুলি শীট থাকে যাদের স্প্রেডশীট বলা হয়
প্রতিটি স্প্রেডশীট সারি এবং কলামে বিন্যস্ত অনেকগুলি সেল নিয়ে গঠিত
প্রতিটি সারি একটি সংখ্যা এবং প্রতিটি কলাম একটি অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়
একটি সেল যে সারি এবং কলাম এর ছেদ এ থাকে সেটিকে সেই সংশ্লিষ্ট সারি সংখ্যা এবং কলাম অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়
সেল এ পাঠ্য লেখা সংখ্যা সূত্র এবং আরো অনেক প্রদর্শন এবং ম্যানিপুলেশন সংক্রান্ত তথ্য থাকতে পারে
প্রতিটি স্প্রেডশীট এ অনেক শীট থাকতে পারে এবং প্রত্যেক শীট এ দশ লক্ষেরও সামান্য বেশি সারি এবং এক হাজার কলাম থাকতে পারে যার ফলে একটি শীট এ এক বিলিয়ন বা শত কোটি সেল থাকতে পারে
সিএএলসি উইন্ডো ত়ে বিভিন্ন টুলবার আছে160 যেমন টাইটেল বার মেনু বার স্ট্যান্ডার্ড টুলবার ফরম্যাটিং বার ফর্মুলা বার এবং স্ট্যাটাস বার
এই টুলবারগুলি ছাড়াও উপরে দুটি অতিরিক্ত ক্ষেত্র অর্থাৎ ইনপুট লাইন এবং নামে বক্স থাকে
টুলবার এ সবথেকে বেশি ব্যবহৃত বিকল্পগুলি থাকে এগুলি আমরা এই টিউটোরিয়াল এ শিখব
এখন আপনি নীচের অংশে অর্থাৎ স্প্রেডশীট বাঁদিকের অংশে তিনটি শীট ট্যাব দেখতে পাচ্ছেন শীট1 শীট 2 এবং শীট 3
এই ট্যাব এর দ্বারা শীট গুলিত়ে যাওয়া যায় সাদা ট্যাব দৃশ্যমান শীটকে নির্দেশ করে
অন্য ট্যাবের উপর ক্লিক করলে সেই নির্দিষ্ট শীট দেখা যাচ্ছে এবং দেখুন সেই ট্যাব সাদা হয়ে গেছে স্প্রেডশীট এর প্রধান অংশ অর্থাৎ যেখানে ডাটা ঢোকানো হয় সেখানে গ্রিড এর আকারে অনেক সেল রয়েছে
প্রতিটি সেল একটি কলাম এবং সারি ছেদ এ থাকে
কলামগুলির উপর এবং সারিগুলির বামদিকে ধূসর রঙের অনেকগুলি বাক্স আছে যেগুলিতে অক্ষর এবং সংখা থাকে
কলাম A থেকে আরম্ভ হয়ে ডান দিকে গেছে এবং সারি 1 থেকে আরম্ভ নীচে নেমেছে
কলাম এবং সারির এই শিরোনাম গুলি সেল রেফারেন্স গঠন করে যা নামে বক্স ক্ষেত্রে দেখা যায়
সিএএলসি বিভিন্ন অংশবিশেষের সম্পর্কে জানার পর এখন লিব্রিঅফিস সিএএলসি এ কিভাবে একটি নতুন ডকুমেন্ট খোলা যায় ত়া শিখতে হবে
আপনি স্ট্যান্ডার্ড টুলবারের নিউ আইকনের উপর ক্লিক করে অথবা মেনু বারে ফাইল বিকল্প উপর এবং তারপর নিউ বিকল্পর উপর করুন
তারপর অবশেষে স্প্রেডশীট বিকল্পটি ক্লিক করুন
দেখুন উভয় ক্ষেত্রেই একটি নতুন সিএএলসি উইন্ডো খুলে যায়
এখন শেখা যাক কিভাবে স্প্রেডশীট এ পারসোনাল ফাইনান্স ট্র্যাকের তৈরী করা যায়
দেখা যাক কিভাবে একটি স্প্রেডশীট এর কিছু সেল এ তথ্য ঢোকানো যায়
স্প্রেডশীট এর প্রথম শিট এ আ1 হিসাবে উল্লিখিত সেলউপর উপর ক্লিক করুন
আসুন শিরোনাম হিসাবে লেখা যাক সান অর্থাৎ যেগুলি আমরা স্প্রেডশীটএ লিখব তাদের সিরিয়ালনম্বর বা ক্রমিক সংখ্যা
বি1 নামের সেল এ ক্লিক করুন এবং শিরোনাম হিসাবে লিখুন আইটেমস
এই স্প্রেডশীট এ আমরা যেসব আইটেম এর নাম ব্যবহার করব সেগুলি এই শিরোনামের নীচে থাকবে
একইভাবে সি1 ডি1 ই1 ফ1 এবং জি1 নামের সেল গুলিতে একের পর এক ক্লিক করুন এবং পরপর কস্ট স্পেন্ট রিসিভড দাতে এবং একাউন্ট শিরোনাম গুলি লিখুন
আমরা এই প্রতিটি কলামে পরে তথ্য ঢোকাব
স্প্রেডশীট এ লেখা হয়ে যাবার পর আপনার সেটি ভবিষতে ব্যবহারের জন্য সেভ ক করে রাখা উচিত
ফাইলটি সেভ করার জন্য মেনু বারের ফাইল এর উপর এবং তারপর সেভ এএস বিকল্পে ক্লিক করুন
একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে যেখানে নামে ক্ষেত্রে আপনাকে ফাইল এর নাম লিখতে হবে
ফাইল এর নামটি লিখুন পারসোনাল ফাইনান্স ট্র্যাকের
নামে ক্ষেত্রের নীচে সেভ আইএন ফোল্ডের ক্ষেত্রটি আছে
সেখানে আপনি যে ফোল্ডারে ফাইল সংরক্ষিত করতে চান সেটির নাম লিখতে হবে
সুতরাং সেভ আইএন ফোল্ডের ক্ষেত্রের নিম্নমুখী তীর এ ক্লিক করুন
ফোল্ডার গুলি একটি তালিকা দেখা যাচ্ছে
এখানে যে ফোল্ডার এ ফাইল সেভ করতে চান সেটি নির্বাচন করুন
ডেস্কটপ বিকল্প এর উপর ক্লিক করুন
সুতরাং ফাইলটি ডেস্কটপে সেভ হয়ে যাবে
এখন ডায়লগ বক্সের ফাইল টাইপ বিকল্পটিতে ক্লিক করুন
এটি অনেকগুলি ফাইল টাইপ বিকল্প অথবা ফাইল এক্সটেনশন একটি তালিকা দেখায় যেগুলিতে আপনি আপনার ফাইল সেভ করতে পারেন
লিব্রিঅফিস ক্যালক মধ্যে ডিফল্ট ফাইল টাইপ হল ওডিএফ স্প্রেডশীট যা ডট অডস এক্সটেনশান দেয়
ওডিএফ হল ওপেন ডকুমেন্ট ফরম্যাট
এটি একটি ওপেন স্ট্যান্ডার্ড
ডট অডস ফরম্যাট এ সেভ করা ছাড়াও আপনি আপনার ফাইল ডট এক্সএমএল ডট এক্সএলএসএক্স এবং ডট এক্সএলএস ফরম্যাটে সেভ করতে পারবেন
এই ফরম্যাট এর ফাইল মাইক্রোসফট অফিস এক্সেল প্রোগ্রাম খুলতে পারে
আরেকটি জনপ্রিয় ফাইল এক্সটেনশন হল ডট সিএসভি
এটিও অনেক প্রোগ্রাম এ খোলে
এই স্প্রেডশীট এর তথ্য একটি টেক্সট ফাইল ফরম্যাটে সেভ করতে ব্যবহৃত হয় যারফলে ফাইল সাইজ অনেকটা কমে যায় এবং সেটি সহজে পোর্টেবল হয়
ওডিএফ স্প্রেডশীট বিকল্পে ক্লিক করুন
দেখুন ফাইল টাইপ হিসাবে ওডিএফ স্প্রেডশীট এবং ফাইল টাইপ বিকল্পর পাশে বন্ধনীর মধ্যে ডট অডস দেখা যাচ্ছে
সেভ বাটন এ ক্লিক করুন
দেখুন ক্যালক উইন্ডোর টাইটল বারে আপনার পছন্দের ফাইলের নাম এবং এক্সটেনশন দেখা যাচ্ছে
আলোচিত বিন্যাসগুলি ছাড়াও স্প্রেডশীট ডট এচটিএমএল ফরম্যাট অর্থাৎ ওএব পেজ ফরম্যাট এও সেভ করা যায়
এটি আগে দেখানো পদ্ধতিতেই করা যায় ও সুতরাং মেনুবারের ফাইল বিকল্পর উপর এবং তারপর সেভ এএস বিকল্পে ক্লিক করুন
এবার ফাইল টাইপ বিকল্পে ক্লিক করুন এবং তারপর এচটিএমএল ডকুমেন্ট এবং বন্ধনীর মধ্যে ওপেনঅফিস ডট অর্গ সিএএলসি এ ক্লিক করুন
এই বিকল্পটি ডকুমেন্ট এর ডট এচটিএমএল এক্সটেনশন দেয়
সেভ বাটনে ক্লিক করুন
এখন ডায়লগ বক্সের মধ্যে আস্ক ভেন নট সেভিং আইএন ওডিএফ ফরম্যাট বিকল্পটি নির্বাচন করুন
শেষে কীপ কারেন্ট ফরম্যাট বিকল্পের উপর ক্লিক করুন
দেখুন ডকুমেন্ট টি ডট এচটিএমএল এক্সটেনশন দিয়ে সেভ হয়ে গেছে
স্প্রেডশীট কে ওয়েব পেজ হিসাবে অর্থাৎ যা ওয়েব ব্রাউজার প্রোগ্রাম দ্বারা খোলা সম্ভব সেভাবে দেখাতে চাইলে এই ফরম্যাট ব্যবহৃত হয়
ডকুমেন্ট টি পিডিএফ ফর্ম্যাটে পরিবর্তিত করতে চাইলে টুল বারের এক্সপোর্ট ডাইরেক্টলি এএস পিডিএফ বিকল্পটি ক্লিক করতে হবে
পূর্বের মতই আপনি যেখানে সেভ করতে চান সেই অবস্থান বেছে নিন
অথবা আপনি মেনু বারের ফাইল বিকল্পর উপর এবং তারপর এক্সপোর্ট এএস পিডিএফ বিকল্পত়ে ক্লিক করতে পারেন
যে ডায়লগ বক্স দেখা যাচ্ছে তাতে এক্সপোর্ট বিকল্প উপর এবং তারপর সেভ বাটনে ক্লিক করুন
একটি পিডিএফ ফাইল তৈরি হয়ে যাবে
ডকুমেন্ট টি বন্ধ করতে প্রথমে ফাইল এবং তারপর Close এ ক্লিক করুন
এবার আমরা শিখব লিব্রিঅফিস সিএএলসি এ কিভাবে একটি বিদ্যমান ডকুমেন্ট খুলতে হয়
আগে থেকে উপস্থিত কোনো ডকুমেন্ট খুলতে উপরের মেনু বারে ফাইল মেনুতে এবং তারপর ওপেন বিকল্পটির উপর ক্লিক করুন
পর্দায় একটি ডায়লগ বক্স দেখা যাচ্ছে
এবার যে ফোল্ডার এ আপনি ডকুমেন্ট টি সেভ করেছেন সেটি খুঁজে নিন
এরজন্য ডায়লগ বক্স এর উপরের বাঁদিকের অংশের ছোট পেন্সিল বাটন এ ক্লিক করুন
এতে দেখা যাচ্ছে টাইপ a ফাইল নামে
এত়ে লোকেশন বার ক্ষেত্র খুলে যাবে
এখানে যে ফাইল টি আপনি খুঁজছেন তার নাম লিখুন
তাহলে আমরা ফাইল এর নাম হিসাবে লিখব পারসোনাল ফাইনান্স ট্র্যাকের
ফাইলের নামের এই তালিকা থেকে পারসোনাল ফাইনান্স ট্র্যাকের ডট অডস নির্বাচন করুন
এখন ওপেন বাটনে ক্লিক করুন
দেখুন পারসোনাল ফাইনান্স trackerঅডস ফাইলটি খুলে গেছে
অথবা আপনি উপরের টুলবারের ওপেন আইকনের উপর ক্লিক করে এবং তারপর এই একই পদ্ধতিতে একটি উপস্হিত ফাইল খুলতে পারেন
মাইক্রোসফট এক্সেল যে ডট এক্সএলএস এবং ডট এক্সএলএসএক্স এক্সটেনশনের ফাইলগুলি ব্যবহার করে ক্যালক এ আপনি সেগুলিও খুলতে পারেন
এরপর আপনি দেখবেন কিভাবে একটি ফাইল পরিবর্তন করা যায় এবং এটি আবার ওই একই ফাইল নামে সেভ করা যায়
আসুন শিরোনাম গুলি বোল্ড করে এবং তাদের ফন্ট সাইজ বাড়িয়ে ফাইলটি পরিবর্তন করা যাক
তাহলে প্রথমে আ1 নামের সেল টিতে ক্লিক করুন
বাঁদিকে ক্লিক করে সান কস্ট স্পেন্ট রিসিভড দাতে এবং একাউন্ট শিরোনামগুলি নির্বাচন করুন
এতে লেখাগুলি নিবাচিত এবং উজ্জ্বল হয়ে গেছে
এখন বাম মাউস বাটন ছেড়ে দিন
লেখাগুলির এখনও উজ্জ্বল তাহ্কা উচিত
এবার টুলবারের বোল্ড আইকনের উপর ক্লিক করুন
শিরোনামগুলি বোল্ড হয়ে গেছে
এবার শিরোনাম গুলির ফন্ট সাইজ বাড়ানো যাক
তাহলে শিরোনাম গুলি নির্বাচন করুন এবং টুলবারের ফন্ট সাইজ এ ক্লিক করুন
ড্রপ ডাউন মেনু থেকে ১৪ নির্বাচন করুন
দেখা যাচ্ছে শিরোনাম গুলির ফন্ট সাইজ বেড়ে গেছে
এবার ফন্ট স্টাইল এর পরিবর্তন করা যাক
এরজন্য ফন্ট নামে ক্ষেত্রের নিম্নমুখী তীরটিত়ে ক্লিক করুন
ফন্ট এর নাম হিসাবে বিটস্ট্রিম চার্টার নির্বাচন করুন
প্রয়োজনীয় পরিবর্তন করে সেভ আইকন এ ক্লিক করুন
একবার ডকুমেন্ট কে সেভ করার পর আপনি যদি ফাইলটি বন্ধ করতে চান তাহলে মেনু বারের ফাইল মেনু এবং তারপর ক্লোজ বিকল্পে ক্লিক করুন
দেখুন এখন ফাইলটি বন্ধ হয়ে গেছে
এখানেই লিব্রিঅফিস সিএএলসি এর এই কথ্য টিউটোরিয়াল টি সমাপ্ত হল
এতে আমরা শিখেছি লিব্রিঅফিস সিএএলসি এর পরিচিতি
লিব্রিঅফিস সিএএলসি এর বিভিন্ন টুলবার
Calc এ কিভাবে একটি নতুন ডকুমেন্ট এবং একটি উপস্থিত ডকুমেন্ট খোলা যায়
Calc এ কিভাবে একটি ডকুমেন্ট সেভ এবং বন্ধ করবেন
অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী সিএএলসি এ একটি নতুন ডকুমেন্ট খুলুন
সেটিকে স্প্রেডশীট practiceঅডস নামে সেভ করুন
সিরিয়াল নাম্বার নামে ডিপার্টমেন্ট এবং সালারি শিরোনামগুলি লিখুন
শিরনাম্ গুলি আন্ডারলাইন করুন
শিরোনাম এর ফন্ট সাইজ বাড়িয়ে ১৬ করুন
ফাইলটি বন্ধ করুন
এই লিঙ্ক এ উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে বিভিন্ন ওয়ার্কশপ সঞ্চালন করে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
স্পোকেন্ টিউটোরিয়াল্ তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ